এখানে একটি বড় মাঠ লক্ষ করা যাচ্ছে।

দুইজন মানুষকে বসে থাকতে দেখতে পাচ্ছি।

অনেকগুলি বড় বড় গাছ দেখতে পাচ্ছি।

টেবিলের উপর অনেকগুলি গ্লাস লক্ষ করা যাচ্ছে।

অনেকগুলি সাদা রঙ্গের জ্বলন্ত ভল দেখতে পাচ্ছি।

কিছু মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি।

বড় একটা সুইমিংপুল দেখা যাচ্ছে।

প্লেটে অনেকগুলি মিষ্টি রাখা রয়েছে।

দুটো বনে অনেকগুলি গাছ লক্ষ্য করা যাচ্ছে।

ছোট বড় অনেকগুলি পাথর লক্ষ করা যাচ্ছে।

ছুটো ছুটো অনেকগুলি গাচের পাতা দেকা যাচ্ছে।

এখানে একটি ঔষধের দোকান আছে।

অনেক বড়ো বড়ো পাথর দেখা যাচ্ছে।

নীচে অনেকগুলি ছোট ছোট সবুজ রঙের ঘাচ রয়েছে।

অনেকগুলি বড়ো বড়ো গাছ দেখা যাচ্ছে।

আলমারিতে অনেকগুলি মিকচার মেশিন রাখা রয়েছে।

লাল ও সাদা রঙের অনেকগুলি বেলুন দেখা যাচ্ছে।

এখানে একটি বড় এ_টি_এম আছে।

উপরের বোর্টটিতে কিছু ইংলিশ দিয়ে লেকা রয়েচে ।

নীচে দুইটা সবুজ রঙ্গের কার্পেট রয়েছে।

কয়েকজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি।

দুইটা কাঠের ব্রাঞ্চি লক্ষ করা যাচ্ছে।

কয়েকজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

ছোট একটা টিনের বাড়ি লক্ষ্য করা যাচ্ছে।

অনেকগুলি ছোট বড় গাছ রয়েছে।

একটা গ্যাস লক্ষ্য করা যাচ্ছে।

উপরে একটি সাদা রংগের জ্বলন্ত ভল দেখা যাচ্ছে।

আলমারিতে অনেকগুলি জিনিসপত্র রাখা রয়েছে।